এবং অর্থনৈতিক ভাবেও বেশিরভাগ শিশুরই একটা চাপ মাথায় নিয়ে তাদের জন্মগ্রহণ করতে হয় তার কারণ হচ্ছে সুন্দরবনের ম সুন্দরবন খুবই সুজলা এবং সুফলা অঞ্চল এটা ঘটনা কিন্তু প্রকৃতি এখানে অদ্ভুত একটি আচরণ করে

এই সুজলা সুফলা ভূমি এক একটা স আ বঙ্গোপসাগরে যে depression গুলো তৈরি হয় আমরা বলি সমুদ্র দানব এই সমুদ্র দানব গুলোর আ আক্রমণ

আ মাঝে মাঝেই এই শিশুরা তাদের মাথা পেতে নিতে তাদের বাধ্য হয় এবং আ এই শি শিশুরা কিন্তু এটার victim victimized হয় কেন হয় সেটা আমি একটু describe করছি

সুন্দরবনের মাটিতে শস্য খুব ভালো উৎপাদন হয় এটা ঘটনা কেন সুন্দরবনের মাটি খুব উর্বর মাটি সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে salinity বা লবনাক্ত হয়ে যাওয়ার যে সমস্যা এই লবনা লবণমুক্ত হতে একবার ব আ বন্যার জল যদি ঢুকে পড়ে কোনো কৃষি জমিতে

সেটাকে লবণমুক্ত করার যে আ সবুজ পদ্ধতি রয়েছে ধনচে বা আধনচে এগুলোর সাহায্যে সেটা কিন্তু দু তিন বছর সময় নেয়

এইবার সুন্দরবনের ব খুব আ আ অতীতে আমরা যে দুটো আ বিখ্যাত যে পৃথিবী বিখ্যাত যে দুটো ঝড়

আমরা নিজেরা দেখেছি একটা হচ্ছে আয়লা আরেকটা হচ্ছে উম্ফুন এ দুটোতেই যে সমস্যা তৈরি হয়েছিল সেটা হচ্ছে যারা নরম বাড়িতে থাকত তাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছিল

ধ্বংস হয়ে যাওয়ার পর যে এদের যে দি দ্বিতীয় যে জিনিসটি face করতে হয় সেটা হচ্ছে এই আ ঝড় থেকে যে সামুদ্রিক আ জল

এবং নদীর দূষিত জল বিদ্যাধরীর জল খুব দূষিত আমরা বিদ্যাধরীর অঞ্চলের উপরেই বেশি আমাদের আ নজর আ ওখানকার শিশুদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশি

তাই আমরা দেখেছি এই দূষিত জল পান করতে করতে ওদের ভয়ঙ্কর সমস্ত পেটের রোগ হতে আরম্ভ করল সেই পেটের রোগ থেকে উঠে পরবার পর ওদের সবথেকে বড়ো সমস্যা যেটা হলো খাদ্যের সমস্যা

সেইটা আমি বলবো খাদ্যের সমস্যা তার কারণ এদের যেটুকু যা কৃষিজমি ছিল যেখান থেকে একটু সবজি একটু ফসল হতো সেই জমিগুলো সব

লবনাক্ত হয়ে গেল কী মনে হয় তোমার যে তুমি তো দেখেছো

সেইজন্য তাদেরকে পুরোপুরি নির্ভর করতে হতো সরকারি school -এর উপরে এবং শুধুমাত্র সরকারি school -এর পড়াশোনা নয় খাবার টাও সরকারি school -এর উপরেই অনেকটা নির্ভর করে বিশেষ করে mid day meal যে scheme -টা রয়েছে সরকারের

যে mid day meal -স আ mid day meal -এর ওপরেও খাবারটাও কিন্তু depend করতে হতো কিন্তু এই করোনার সময় যেটা আমরা দেখলাম যে আ খাবারও পাচ্ছেনা পড়াশোনাও বন্ধ এবং আ একটা চারদিকে একটা

আ criminal ব্যাপারটা চলে আসে চুরি ডাকাতি এগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে খুব বড়ো চুরি কিছু না কারোর হাঁস মা মুরগির ডিম চুরি করছে কারোর হাঁস চুরি করছে

ফের আমরা বুঝতে পারলাম যে এটা মূলত কিন্তু খাবারের ওপরেই নির্ভর করছে খাবারের জন্যই এটা করতে মানে ওরা করতে বাধ্য হচ্ছে তাই

দা চিন্তা ভাবনা করলাম যে যদি এদের education -টা যদি আমাদের পড়াশুনা শিক্ষা ব্যবস্থাটাকে যদি ওদের কে আবার দিতে পারা যায় তাহলে কিন্তু এই বাচ্ছা গুলো অনেকটাই ঠিকঠাক হতে পারে

এবং সবথেকে যেটা সমস্যা দেখলাম যে education প পড়াশুনা করাতে গিয়ে যে সেই সময় তো কোনো কেউ কারোর বাড়ি যাচ্ছেনা এবং সবাই কীরকম যেন একটা অচ্ছুতের মতো সবাইয়ের সঙ্গে আচরণ করছে

তো তাই জন্য ম ব্যবস্থা বিকল্প ব্যবস্থা হলো কী mobile বা tab অর্থাৎ digital -ই ব্যাপারটা কিন্তু এরা এতটাও মা টাকাপয়সা এতোটা নেই যে প্রত্যেকে দশহাজার টাকা বা বারো হাজার টাকা দিয়ে একটা mobile সঙ্গে সঙ্গে ওরা চাইলেই কিনে দিতে পারবে না তাদের খাবারই কোনো জায়গা মানে সংস্থা হয়না

তারফলে সে খাবারটা যদিওবা কোনো রকমে জোগাড় করা গেলো কেননা এইসময় প্রচুর ত্রাণ এসছিল আমরা নিজেরাও ত্রাণ দিতে গেছিলাম তুমি আমি এসব গেছিলাম ত্রাণ দিতে

ত্রাণের জন্য হোক বা বিভিন্ন ngos বিভিন্ন সরকারি level থেকে খাবার যে সমস্ত খাবার টাবার হয়েছে কিন্তু পড়াশুনাটা একদম ওদের পুরো বন্ধ হয়ে গেল

আবার এরা বিভিন্ন জায়গা বাইরে বাইরে দল ছুটতে আরম্ভ করলো এবার ম এমনকি অনেক পাচারের ও ভয় আমরা দেখতে পাচ্ছিলাম বিশেষত মেয়েরা লোকের বাড়িতে কাজ করবে চলো

ছেলেরাও তাই ব আ মেয়েদের তো কন্যাশ্রী প্রকল্প বা এইগুলো রয়েছে মেয়েরা তবু কিছুটা হলেও আটকানো ছিল কিন্তু বিশেষ করে ছেলেরা class seven eight -এ পড়া ছেলে

তারা কিন্তু বাপ ঠাকুরদার সঙ্গে বেড়িয়ে যাচ্ছে বাইরে আ মা মাছের মা অন্ধপ্রদেশ বা এইগুলোতে মাছের চাষ করার জন্য কিংবা রাজমিস্ত্রীর কাজ করার জন্য যাতেকিছু কাচা অর্থ আসে

আপনারা তো বয়ান বাড়ি তো বয়ান বাড়িতেতো আমরা যেখানে বসে কাজ করতাম সেই বাড়ির পুরো পরিবারটাই তো ইয়ে হয়ে গেছে আ বোম্বেতে চলে গেছে বাচ্চাদের নিয়ে এবং তাদের school

আর তারা তো সব school -এর বাইরে চলে গেছে মানে school শিক্ষার আওতা থেকে বাইরে চলে গেছে এবং তাদের আর trace করা যাচ্ছেনা তারা কোথায় আছে বাচ্চারা কোথায় কাজ করছে আরেকটা জিনিস আ তুমি চিন্তা করে দেখতে পারো

আমার মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীতে শিশুর অধিকার নিয়ে যে লড়াই চলে এই শিশুর যে

হ্যাঁ শিশুর যে অধিকার সেই শিশুর অধিকার রক্ষার জন্যে কিন্তু এইখানে আমাদের একটা লড়াই করা উচিৎ তার কারণ শিশুর যে যতগুলো অধিকার স্থির করা হয়েছে

কোনো অধিকারই শিশু এখানে পায়না তার কারণ এই দারিদ্র্যের কারণে এদের খুব ছোটো বয়স থেকে মাঠে আ কৃষি ক্ষেত্রে এদের ম কাজ করতে হয়

এছাড়া মেয়েদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমস্যা দেখেছি তোমার মনে আছে কিনা জানিনা সেটা হচ্ছে যে এই অঞ্চলে hand embroidery -এর কাজ হয় প্রচুর

মানে মেয়েরা বাড়িতে ব কাঁথা stitch বা এইধরনের ইয়ে করে খুব অল্প পারিশ্রমিকে এরা কাজ করে মানে এক সপ্তাহ কাজ করে হয়তো আশি টাকা পেল বা নব্বই টাকা পাচ্ছে তাইতো

তা সেরকম যদি হয় তালে পরে এদের বাচ্চাদের ও এরা এই কাজে লাগায় এবং সেই বাচ্চাদের কাজে লাগাতে গিয়ে এই মেয়েরা বিশেষ করে school কামাই করে সামান্য দুটাকা পাঁচ টাকা দশ টাকার জন্যে

এরা কিন্তু school drop হয়ে যায় এবং এদের কিন্তু ভয়ঙ্কর চোখের রোগে এরা ভোগেএটা আমরা দেখেছি ঠিকাছে

সেই আইনগুলো কিন্তু এখানে লঙ্ঘিত হচ্ছে যদিও ম ম সরকারের ক্ষেত্রে child line বা এই ধরনের অনেক এ ব measure protective measure আছে যেগুলো দিয়ে

আরেকটা ওখানে কিছু আমরা কাজ দেখেছি যে শিশুদের মধ্যে group তৈরি করা যাতে পাচারকারীরা বা তারা তো বিভিন্ন নামে পাচার করে যেরকম হয়তো বললো যে কারোর বাড়িতে কাজ দিয়ে দেব সেখান থেকে অনেক টাকা পাবে

বা ম একটা বড়ো যা হয় চাকরি দিয়ে দেব এই চাকরির প্রলোভন দেখিয়ে অনেক সময় নিয়ে যায় এই এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে কিন্তু শিশুদের একটা গ্রিপ group

তৈরি করা আমাদের পরিকল্পনা আমরা আমাদের আছে আরকি যে যেহেতু এখন mobile টা খুব access করা যায় তার জন্য যে এরকম কোনো বাইরের লোকজন গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের প্রলোভন দেখাচ্ছে

এ সেক্ষেত্রে বাচ্চারা যাতে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে আ তার খুব nearest -যে authority মানে school -এর দিদিমণি বা master মশাই বা পঞ্চায়েতের কাউকে তারা যাতে অন্তত জানাতে পারে

বা সচেতন করতে পারে যে এরকম একটা বাইরের লোক এসে কিন্তু অন্য বন্ধুদের আ ইয়ে দিচ্ছে মানে ম ম প্রলোভন দেখাচ্ছে

আরেকটা এটা আপনি ভালো বলতে পারবেন সেটা হচ্ছে যে ম এখানকার বা বাচ্চাদের বেড়ে ওঠবার ক্ষেত্রে যে poverty -র মধ্যে দিয়ে যায়

তারজন্যে এদের নৈতিকতার নৈতিক আ বা কি বলবো আমি আ আ ব্যক্তিত্বের বিকাশের সময় তাদের কিন্তু নৈতিকতা অনেক আ সমস্যা বা ঘাটতি

Good evening আমি রিয়া আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? আহ হ্যাঁ good evening mam বলছি mam

হয়ে গেছে, যে issue টা আজকে আমার চার তারিখ হচ্ছে ঠিক আছে।

A থেকে C যেতে চাই ঠিক আছে? তার জন্য seat available বা bus available কি time এর মধ্যে থাকবে। একটু বললে ভালো, A থেকে C যেতে মানে actually আপনি কোন place এ travel করতে চাইছেন, সেটা একটু আমাকে confirm করলে ভালো হয়। কোন? কোন place এ আপনি travel করতে চাইছেন আহ সেই জায়গাটা মানে সেটা একটু confirm করলে আমাকে ভালো হয়। হ্যাঁ আমি এখন A তে আছি আমি C তে যাব সেই জন্য। Okay, okay, okay, okay আহ সেই ক্ষেত্রে আপনার সমস্যাটা হচ্ছে আপনি আহ book seat booking করেছেন, সেটা আপনি change করতে চাইছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ Actually আমার কি হয়েছিল? যে আমি না ,

তারিখের date এ আমি book করেছিলাম, দেখুন আপনি দেখতে পাবেন আপনি যদি বলেন তো আমি number টাও দিতে,

হ্যাঁ, যে number থেকে call করেছি আমি সে number থেকে। okay আহ একটু hold এ রাখছি আপনার phone টা আমি একটু check করে নিই।

হ্যাঁ, hold এ থাকার জন্য ধন্যবাদ আমি যেটা দেখতে পাচ্ছি আপনি আহ আঠারো তারিখের booking টা করেছেন, sorry not আঠারো আট তারিখের booking টা করেছেন আপনি বিকালবেলা আহ চারটে~ এ,

হুম হুম হুম হ্যাঁ কিন্তু,

হ্যাঁ এবার যে আমার আট তারিখে যে booking টা ছিল না? actually

sir আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ছ তারিখে একটাই bus available আছে, আহ সেটা হচ্ছে red bus আপনি নিশ্চয়ই red bus এর নাম শুনেছেন?

হ্যাঁ তো সেরকমই একটা আহ bus এর facility এখানে আমাদের আহ আছে, তো সেই ক্ষেত্রে sir timing টা হচ্ছে, সন্ধ্যেবেলা ছটার সময় Sir আপনি কি সেই time এ travel করতে চাইবেন? সন্ধ্যেবেলা ছটা Okay একটু line এ থাকবেন check করছি আমি, exactly kilometer টা তো অনেক বেশি সাড়ে তিনশো kilometer ঠিক আছে? এর timing কি আছে? পৌঁছাবে কখন এটা?

পরের দিন exact time টা বলবেন। আচ্ছা exact time হচ্ছে আপনার সকাল ভোরবেলায় চারটে পঁয়ত্রিশ এ, চারটে পঁয়ত্রিশ okay আমার এগারোটা থেকে তো যেটা রয়েছে, এগারোটা থেকে আমার program আছে okay okay।

একটু তাড়াতাড়ি করে নেবেন, আর

খে আমাদের আর কোনো bus available নেই। ছ তারিখে বললেন আপনার কাছে একটা bus ই যেটা রয়েছে আপনাদের available রয়েছে। যেটা ছটার,

service, high yellow bus service এর, একটাই bus available আছে সন্ধ্যেবেলা ছটা থেকে। সন্ধ্যেবেলা ছটা থেকে okay।

কোন problem নেই air condition bus আছে , হুম হুম সে আমি check করেছি ঠিক আছে তো, উম আপনি একটা কাজ করুন তাহলে আপনি না আমার জন্য যেটা রয়েছে window side টা book করবেন।

actually আমি bus এ journey টা আপনি আগের order টা আমার দেখুন যেটা book করেছিলাম না, আপনি check করতে পারবেন

actually issue হয়ে গেছে বলেই যেটা রয়েছে আমি date টা schedule করছি ,না হলে আমার করার কোনো ইচ্ছা ছিল না।

actually sir, আমি i am very sorry, আসলে আহ আমার তিনটেই seat available আছে but তিনটো তিনটেই seat কিন্তু আপনার windows side নেই। sir, একটা আছে আপনার একদম stand position এ, যেটা three seat এর আছে, সেটা একটা front position এ আছে মানে একটা। এই sideএ, Right side এ আরেকটা sir আহ middle এ আছে আর একটা, দুটো middle এ আছে।

তো আহ sir আহ আপনি একটু যদি adjust করতেন? রিয়া রিয়া, request করবো আমি extra payment করতে রাজি আছি, আপনি কারো যদি seat cancel করতে পারেন কোনো ভাবে আমি extra payment করে দেবো। আপনি আপনার senior যাদের রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন, আমি extra payment করতে রাজি, ঠিক আছে but আমার actually কি হয় আমি বলে দিই , আ যখন আমি bus এ travel করি না window side যদি না পাই আপনি বলবেন air condition এ না আছে। window side এ কি করবেন but আমার তাও window side এ লাগবে, আমি ঠিক comfortable নই ঠিক আছে? আমি সেই জন্য আমি extra payment করতে রাজি আছি আপনি বলুন extra কি লাগবে? কি charges লাগবে? , okay okay okay okay actually sir আমাদের bus shear হচ্ছে six hundred rupees,

এর সাথে যদি আপনি মানে with GST এর সাথে যদি আপনি আহ one hundred rupees extra pay করেন, সেই জায়গায় আমি হয়তো কোনো আহ customer এর সাথে adjust করতে পারি। Okay, আমার কোনো issue নেই আমি আপনাকে বললাম তো আমি extra pay করতে agree, আপনি আমার জন্য এটা যদি করে দিতে পারেন খুব ভালো হয় কারণ আমি window seat ছাড়া না travel করতে পারবো না, আর~ আর সেই দিনে আমার ছ তারিখে যেটা রয়েছে । আমার ছ তারিখে আ সাত তারিখে program টা আছে ঠিক আছে? তো ওটা আমার খুব দরকার যেটাও আমি miss করতে পারবো না, সেই জন্য আপনার request করবো please একটু যদি help করেন তো? okay sir, আমি খুবই দুঃখিত আপনার এরকম অসুবিধার জন্য আহ sir আমি আহ adjust করার চেষ্টা করছি , sir আপনি যদি booking টা করে নেন with hundred rupees extra charge, তাহলে আমি adjust করে দিতে পারি, আমি assurance দেব না আপনাকে But আমি আহ করে দিতে পারি। Okay, আপনি check করে নিন আমি hundreds কেন আমি তারও বেশি দিতে পারি আপনাকে, আপনি শুধু seat টা confirm করুন আপনি check করে নিন। Okay sir আপনি আমাকে একটু time দিন আমি আপনাকে hold এ রেখে আমি একটু check করে নি।

হ্যাঁ sir, আহ thank you hold এ থাকার জন্য আহ sir আমি এখানে যেটা দেখতে পাচ্ছি , সেটা হচ্ছে একটাই seat available নেই but একটা seat আমি adjust করতে পারি window side, but sir সেই seat টা কিন্তু একটু পেছন দিকে হবে, মানে আহ bus এর পেছন দিকে হবে তো sir তার জন্য কি আপনার কোনো problem আছে? bus এর পেছনে means বলতে আপনি বলতে চাইছেন একেবারে last seat কী বা middle position।

একদম last না না একদম last seat নয় but sir middle থেকে, আর last seat এ আহ মানে last seat থেকে একটা seat আগে। ওটা last এই হচ্ছে, রিয়া last এর seat থেকে আপনি একটা seat আগে means ওটা last এই হচ্ছে।

কোনো customer ই মানে একবার booking করার পর, আমি আর কোনো customer কে এইভাবে request করতে পারি না, যে সে তার আহ মানে seat টা adjust করুক অন্য কোনো customer এর সাথে।

বুঝতে পারছি but please একটু দেখুন না যদি middle এ হয় তো please একটু চেষ্টা করুন।